যোগ শব্দটির দ্বারা হিন্ধু বৌদ্ধ ও জৈন ধর্মের ধ্যান প্রণালীকেও বোঝায়।

যেখানে পাঠকের প্রবেশাধিকার থাকে এবং পাঠক সেখানে পাঠ গবেষণা কিংবা অন্যানো তথ্য অনুসন্ধান করতে পারেন ।

হারমোনিয়াম একটি বিদেশী বাদ্যযন্ত্র।